সব তান্ত্রিকরা আসে মানে খুব জাগ্রত নাকি ওই জায়গাটা আমিতো গেছিলাম পুরো নিস্তব্ধ জানিস গা ছমছমে একটা ব্যাপার কিন্তু বেশ ভালো লাগছিলো বা আমার তো শুনেই ভয় লাগছে বাবা আমি কখনোই যাবো না চুপ কর তো তোকে তো নিয়েই যাবো তুই যাই বলিস আর তাই বলিস আর তাছাড়া জিজু থাকবে সাথে তোর অত ভয় কিসের হে আচ্ছা ঠিক আছে আগে তাহলে ঠিক কর কবে যাবি কোথায় যাবি কিভাবে যাবি এগুলো আগে ঠিক করে নে আচ্ছা ঠিক আছে তাহলে শোন একটু গরম টা কমুক ঠিক আছে? তারপরে যাবো ঠিক আছে। আ কেন দেখ এতো গরমের মধ্যে গেলে এমনিও আমরা থাকতে পারবো না কোনো জায়গায় তো একটু বৃষ্টি বৃষ্টি হোক তারপরে একটু ঠান্ডা weather থাকবে

তাহলে কবে জাবি বলে ঠিক করছিস এই ঠান্ডার weather বৃষ্টির weather তাহলে জুন জুলাই তে চল। ওখানে গেলে ভালোও লাগবে বেশ মানে সবাই মিলে থাকবো আনন্দ করবো খাওয়া দাওয়া করবো ঘুরবো একটু weather টাও ভালো থাকবে তাহলে সেই সময় তাই তাহলে চল। হ্যাঁ তাহলে তারিখ টা তোকে ঠিক করে আমি মেসেজ করে দেব ঠিক আছে?

আর whatsapp এ হোক বা message এ হোক যেভাবেই হোক ঠিক জানিয়ে দেব আর phone করিস কিন্তু তুই তো মাঝে মাঝে ভুলেই যাস phone করার কথা হ্যাঁ তাহলে phone করবো কিন্তু আগে date final করবি যে কবে যাবি কিভাবে যাবি সেগুলো আগে সব ঠিকঠাক করবো তারপরেই কিন্তু আমরা সবাই মিলে যাবো।

কিন্তু পরে কোথাও আরো একটা জায়গায় ঘুরলে ভালো হয় না?

যাবো কিন্তু মায়াপুর তারাপীঠে তো খুব যাওয়ার ইচ্ছা কারণ তোর মুখে শুনলাম তারাপীঠে এতো কিছু আছে আর মায়াপুরে আমি ঘুরেছিলাম ঠিকই কিন্তু আমার এতো কিছু দেখা হয় নি তা আমরা একসাথে যাবো যখন তাহলে সব কিছুই আমরা একটা list করে নেবো তাহলে সবাই মিলে ঘুরবো ঘুরে ঘুরে সবকিছু তাহলে দেখে নেবো তাহলে ভালোই হবে হ্যাঁ আ দরকার হলে দেখ এখানে তো যেই জায়গায় আমরা যাবো বলেছি সেই জায়গায় guide পাওয়া যায় না ঠিক আছে সেই জায়গায় একটা কাজ করলে হয় YouTube থেকে আমরা যে point গুলো আর কি ঘুরবো যেখানে ঘোরার জায়গার নাম সেটাও লিখে নিলে হয় আমরা তো অবশ্যই গেছি তাই জন্য অসুবিধা হবে না তাও একটা আলাদা করে মানে আ পরিকল্পনা করে নিলে কি হয় যাতে অসুবিধা না হয় তাই না বল? এটা করে নিলে আমার মনে হচ্ছে

হ্যাঁ তাহলে তাই কর তাহলে আমরা সবাই মিলে ঠিক করে নি কোনদিন গেলে ঠিক হবে তাহলে আমরা আ একসাথেই যাবো ঠিক আছে ? শোন না মা না আমাকে ডাকছে তোর সাথে না আমি আবার পরে কথা বলবো ঠিক আছে ? ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আমারও খিদে পাচ্ছে বুঝেছিস তো না গিয়ে খাই একটু

Arbi Arbi ভাই

এই তো Arbi ভালো, তুমি কেমন আছো? এই তো ভাই ভালো, কি করতেছেন? এই তো পারার table এ বসে বসে কিন্তু করার কোনো অগ্রগতি নাই পড়তে মন ই চাইছে না এখন আর শোনার পড়াশোনায় দেখেন কি অবস্থা, Corona আর পরে এসে আর পরাসনার উপর মন এ বসে না হ্যাঁ Corona ই তো সব শেষ করে দিয়েছে, দুই বছর Corona থেকে পড়ার প্রতি আর মন ই বসে না পড়তে ভালো লাগে না

তার পরে মনে করেন যে, যে জায়গায় যাওয়ার কথা ছিল ততদূর পর্যন্ত তো যাইতেই পারলাম না মাঝখানে এক বছর loss হয়ে গেল করোনার জন্যে হ্যাঁ তা আপনার পরীক্ষা কবে আবার?

পরীক্ষা সামনে কবে আবার আপনার? হ্যাঁ আমাদের তো final year এখনো date থেট দেয় নাই ভাইয়া form fillup হয় নাই, form fillup দিলে দেখা যাক এখনো মাছ দুয়েক দেরি আছে সম্ভবত ঈদের পর ছাড়া হবে না ও, তাহলে তো আপনার সময় পাচ্ছেন মোটামুটি form fillup টর্ম fillup হ্যাঁ সময় পাচ্ছি, শুধু সময় পেয়ে তো ল্যাব নাই পড়তে তো মন চাচ্ছে না বসতে তো ভালো লাগে না

আড্ডা গেলে এবার আমাদের তো মনে করে যে পরীক্ষা দিন ছুটি দিয়েছে পরীক্ষার মাজ্ঘানে, এই Corona র ভিতর তো ছিল বিয়ে সাদি করার কিন্তু তখন তো করি নাই এখন বুজতেছি তখন বিয়া সাদি করেই সংসারী হইয়া যাওয়াই ভালো ছিল ভাই

আর পড়াশুনা করার করা লাগলো না নি তখন একটা যেকোনো একটা কাজে লাইগা যেতাম, অত প্যারা ছিল না সেইটাই মনে হয় ভালো হতো

কি আর করার, আমার মনে হন যে পরীক্ষা হচ্ছে তার পর ও পড়তে মন চায়ে না, কি একটা অবস্থা তা ইয়ে কর বিয়ে সাদি করে ফেলায়দাও বিয়ে সাদি করলে ভাই আর এক প্যারা

না খ্যায়া ই পস্তাতে চাই ভাই, পরেই খাই না না খেয়ে পস্তালে ভালো, না খেয়ে পস্তানো ভালো নয়

আমি দেখি, এই যে final year পরীক্ষার পর বাড়িতে কব বিয়ে সাদি দিয়া দেন আর ভালো লাগিচ্ছএ না করে নেন বিয়ে সাদি, বিয়ে সাদি, খাই, অনেকদিন বিয়ে সাদি ও খাওয়া হয় নাই আ হা আমার মনে করেন যে এখন অনেক দেরী আছে বিয়া সাদি করতে কবলে তো সুরু করলাম পরা লেখা

পরে করোনার পরে তো আর, মনে করেন যে সেই ভাবে পড়ালেখা, হলোও না পরীক্ষার date দিয়া দিলো এই এখন পরীক্ষার মধ্যে যা পরেছি তাই বুঝি পরীক্ষার দিয়া লাগতেসে তাই তো করা লাগবে, টা ছাড়া উপায় নাই তো একটা পরীক্ষা দিচ্ছি আর একটা পরীক্ষা আরেক টা পরীক্ষার preparation লেয়ার জন্যে দিয়ে এরম একটা পরিবেশ আগের কোন preparation ও নেই কিছু নেই Corona র আগে পড়াশুনার গতি ছিল, গতিটা হারায়ে গেছে Corona তে উম সেই সময়ের মতো যদি সময় থাকতো তাহলে হয়তো এত প্যারা হইত না

চাকরি বাকরি বাজার চড়া ভাই , চাকরি বাকরি মনে করেন যে এখন আকাশ চুম্বি ব্যাপার হয়ে গেছে চাকরি বাকরি ক

হম ওরকম ই তো, এখন চাকরি বাকরি, company র চাকরি বাকরি তো এখন দেখছেন কি অবস্থা এখন সেটাও পাওয়া যায় না আ না company ও তো এখন নিচ্ছে না

যার মামা খালু নাই নেই তাকে কি করবে?

ইয়ে করা লাগবে গ্রামের ভাসায় কয়ে না লাগবে লাগবে

পড়াশুনা করে তাহলে আর থাকটি তাহলে এ বছর দিলেও তো আমাদের কাছে দুই lakh টাকা থাকতো, আমরা তো lakh পতি হইতে পারতাম ওই যে কথায় একটা কচ্ছিল পড়াশুনা করে যে গাড়ি ঘোরা চরে সে মানে গা~ আমারে গাড়ি ঘর চড়ার ও যোগ্যতা হচ্ছে না উম হম গাড়ি ঘোরা ব্যাপার নাই দেখেন এখন পড়াশুনা তারপরেও করতেসেন যখন করা লাগবেই হ্যাঁ হ্যাঁ এখন তো মাঝ পথে এসে বাদ দেওয়া যাবে না ইটা তো শেষ করতে হবে, তারপর ইটা শেষ করলে , একটা পরিস্তিথি তো হবে পাসে পাসে ই তো এই card টা apply করতে পারবো হোক আর না হোক

সেটাই, কিন্তু যোগ্যতা করতেই যে আমার হয়ে যাচ্ছে ভাই যোগ্যতা করতেই তো বেড়াচ্ছে এত কিসের প্যারা? প্যারা নেওয়া লাগবে না মনে থাকে না ভাই আর, পরে তরে কিচ্ছু মনে থাকে না একবারের জায়গায় দশবার পড়তে হবে, মনে তো রাখতে হবে, দশবার পড়লে মনে হেয়িয়া যাবে

আর সময় হয়েনা, দিন কিভাবে চলে যাচ্ছে বুজতেই পারিনা ওই তো এই দিন তো চলে যাবে, দিনে গুনে দিন যাবে, সই বলে সময় যাবে সে জেইগায় পড়াশুনা করে প্রতিষ্ঠিত হইতে হবে টা ছাড়া তো হবে না এখন দেখি কি অবস্থা হয় সামনে পরীক্ষা গুলো তো মোটামুটি হারে ভালো অবস্থা হবে নাহলে তো আবার repeat পরীক্ষা দিতে লাগলে তো আবার অনেক সমস্যা

হম সেটাই তো উয়া চাপ নেওয়া যাবে না free mind এ পড়াশোনা করতে হবে করে চালাইতে হবে free mind এ কি পড়াশুনা করে লাভ হচ্ছে নাকি তোমার আমার পরার table এ বসলে যেমন একটা মাথার চাপ চলে আসে, ও যে আমার এগুলো ওগুলো complete করার লাগবে মনে করে যে বই পত্র সামনে লিয়া আপনার সামনে আপনার সঙ্গে কথা বলতেছি তার পরেও মনে করেন যে খালি page উল্টাচ্ছি, পরা লেখা আর হচ্ছে না পড়াশুনা ও একটা ধংস করে দিয়েছিল mobile phone গুলা Corona র ভেতর

বেশি ব্যবহার হ্যাঁ, পড়াশুনা এ এখন মন আর দেয় না খালি phone ফোনএ আড্ডা দি এই

তো মানে দেকতে~ এটার প্রতি অভ্যস্ত বেশি হয়ে গেছি আমি

চলতে হবে, কিন্তু এখন যুগের সথে তাল মিলা করা লাগে কি তো হয় না এখন phone না থাকলে কেউ কারোর খোঁজ ও পাবে না ভাই কে কোন জায়গায় আছে কোনো খোঁজ ও নেই phone এর দরকার পরে কিন্তু আমরা missuse করি বেশি এই বলে লাব নেই net করে মানে বেশি youtube এ ঢুকি সারা রাত Youtube দেখ্পনি এঐতো হম আর পরাসনা মনে করেন যে একদম চাঙ্গে পরীক্ষার আগের রাত এ মন খারাপ ওই দেখি

আমরা তো কার্য করি, Youtube এ তো পড়াসনা আছে কিছু কিছু আছে, ওগুলো করি না কিন্তু আমরা যেগুলা প্রয়োজন সেগুলা করিনা অপ্রয়োজনীয় জিনিস গুলা বেশি করি সারাদিন গান সুনব না তো কি আর করব ভাই অ্যাঁ Youtube বলতে পরাসনা আছে কিছু কিছু subject এর lecture গুলো আছে, ওগুলোও follow করলে করাযায় কিন্তু আমরা করিনা

ওগুলো বাদ দিয়ে নাটক, cinema, গান টান, movie টুভি এই গুলি আমরা বেশি দেখি উম এখন কি আর করব অভ্যস্ত হয়ে গেসি, এখন মনে হই যেন যে পড়ালেখা বুকের ওপর উঠে বসচে

হ্যাঁ ওই ভাবেই শেষ করা লাগবেই, যতই চাপ হোক , এখন তো বাদ দাওয়া যাবে না মাজ পথে এসে উম বাদ দিয়ে কি লাব, বাদ দিলে বছর গুলাই নষ্ট হ্যাঁ কারণ family এত কষ্ট করে লেখা পরার তো এখন করতে বলছে এখন সামান্য একটা দুইটা বছর এর জন্য যদি বাদ দিয়া দি

না পারব কোদাল বইতে না পারব ধানের আক~, পরা লেখা করতে করতে লাব loss কিসুনায় হয়ে গেছে জীবন তাই loss হয়ে গেছে আমাদের

না পারসী কিছু সিকতে না কিছু করতে পারবো এখন সামনে কি লিখে রাকসে কপালে Allah সেটা বলা যাচ্ছে না পরাসনা বলত জ্ঞান অর্জনের জন্য, আমরা জ্ঞান অর্জন করি না আমরা চাকরি অর্জন করতেসি পরাসনা করে মানুষ এখন

অ্যাঁএবার আপনারে বলতেচেন যে বিয়া সাদি করতেন বিয়া আপনার সথে দিত কে? মেয়ের বাবা চাকরি না হলে বিয়েই দেবে না ওই টাই তো সমস্যা ভাইয়া corona র ভিতর সুযোগ ছিল একটা, চাকরি মাকড়ি দেখেনি, খালি ছেলে কি করে খালি দেখেছে ছেলে ভালো কিনা সেই সময় বিয়ে করা উচিত ছিল আমার আর বিয়ে টিয়ে হবে নে এখন আমাদের প্রতিস্থিত হইতে হয় তার পরে গিয়ান বিয়া সাদি

তারপরে বলবে ছেলে কি সরকারি না বেসরকারি চাকরি করে আর এই কথা বলবে মানে সরকারি চাকরি ছাড়া তো বিয়ে দিতে চায়না আপনি এখন খুব পস্তাচ্ছেন তাহলে বোঝা যাচ্ছে আপনার কথা শুনেই বয়েস তো কম হয়েনি ভাইয়া পস্তাই বো না তো কি করবো, দিন খালি, যিয়া র মত চলে যাচ্ছে. second এর মধ্যে চলে যাচ্ছে

আর ইয়ের মতন হয়ে যাবে আমাদের এখানে একজন আছে, তার মনে হয় বয়েস হলো পঞ্চাশ পার হয়ে গেছে এখনও বিয়ে সাদি করেনি এদের

আপনার এই অবস্থা করার আগে বিয়া সাদি করে ল্যান চুল তুল পাকার আগে বিয়া সাদি করে লেন নাহলে আবার কেউ চুল পাকার কোনো tension নেই ভাই তার আগে মাথায় টাকলা যে হারে চুল উঠতেছে

মাথাই plane হযয়া যাবে

তখন ছেলের টাক তালে rejected, আর বিয়া সাদি হলো না তালে এখন ই করে লেনতার চাইতে বিয়া সাদি একটা খাই আমি করছি আর খালি একটা বছর তারপরে উঠে যাক সমস্যা নাই, বিয়ে সাদি করার পর উঠে যাক বিয়া করার সমাই খালি চুল গুলো থাক তাহলেই হবি এক বছর থাকলে পড়ালেখা শেষ হবে চাকরি বাকরি তো আর হবে নাই তাহলে অব নেই ওই যেই কটা থাক ওই কটাতেই হবে ভাই বেশি থাকা লাগবেই না ওই বড় বড় করে রেখে মাথাটা ঢেকে রাখবো তাহলে তাই করা লাগবে আপনি তো এক বছর এ হয়ে যাচ্ছে আমার তো আর একবছর এ হচ্ছে না ভাই অ্যাঁ রে সবাই কে তো পিছলে তো গত বছর তো যদি বিয়া টা করে নিতাম ওই দুই বছর এ তো শেষ করা ফলিছে Corona তে আমার তো মনে করেন যে চুল দাড়ি পাকা শুরু করে দিছে তো কি করবো কন? পাকে গেলে তাও যিয়া আছে system আসে কালে~ কালো করার, চুল উঠে গেলে কি করব plastic surgery করে লিবি তালে

এবার থেকে তুইলা এসে লাগায় লিবেন

ওহার লেইগা করে শেষ করি কি আর করব আমি চাইছি তাড়াতাড়ি, তাড়াতাড়ি পড়াশুনা শেষ হোক ইশ্বর তুই আরো থাক তুই আরো থাক